আমি এই চিত্রে দেখতে পাচ্ছি একটি ঘন জঙ্গল রয়েছে।

এবং গাড়ির উপরটি সাদা রংয়ের ঘরের মধ্যে রয়েছে এবং নিচটি পাকা।

এবং সুইমিং পুল -টি আ প্রাচীর দিয়ে সুন্দরভাবে ঘেরা রয়েছে এবং আমি দুটি খুঁটিও দেখতে পাচ্ছি। এই চিত্রে সুইমিং পুল -এর পাশেই ।

এবং আমি তারই পাশে সুন্দর সুন্দর গাছপালা দেখতে পাচ্ছি ছোট ছোট সাজানো রয়েছে এবং আমি কিছু রাস্তাও দেখতে পাচ্ছি এখানে।

আমি-ই এই চিত্রে দেখতে পাচ্ছি-ই একটি ময়ূর সুন্দরভাবে পাখনা মেলে দিয়ে আছে-এ।

আমি এই চিত্রেই দেখতে পাচ্ছি একটি বাটির মধ্যে কিছু মাছ রাখা রয়েছে মাছগুলি দেখে শিঙি মাছ মনে হচ্ছে।

আমি এই চিত্রে দেখতে পাচ্ছি একটি বড়ো নীল কালার -এর কাগজের উপরে বিভিন্ন কালার -এর কাগজ দিয়ে বিভিন্ন ধরনের খেলনা জিনিস বানানো রয়েছে। সাদা কালার -এর একটি জিনিস রয়েছে।

এবং দেখতে পাচ্ছি কিছু চেয়ার এলো মেলো ভাবে রয়েছে এবং কিছু লোকজনকে দেখতে পাচ্ছি বসে আছে কেউ দাঁড়িয়েও আ।